থান্ডারবার্ড ব্যবহারের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব লঞ্চার এ থান্ডারবার্ড শর্টকাট জোড়া
ট্যাগ ম্যাসেজেস কুইক ফিল্টার সর্ট এবং থ্রেড ম্যাসেজেস এছাড়া সেভ এএস এবং প্রিন্ট মেসেজেস ফাইল সংযুক্ত করা
আর্কাইভ ম্যাসেজেস অ্যাকটিভিটি ম্যানেজের দেখা
আমরা মোজিলা থান্ডারবার্ড 1301 ব্যবহার করছি যা উবুন্টু 1204 এ উপলব্ধ
আমরা থান্ডারবার্ড প্রায়ই ব্যবহার করায় এরজন্য একটি শর্টকাট আইকন তৈরি করুন
এখন থান্ডারবার্ড শর্টকাট আইকন লঞ্চারের উপর ড্র্যাগ এবং ড্রপ করুন
প্রথমে দাশ হোম এ টিপুন
সার্চ ফীল্ডে থান্ডারবার্ড লিখুন
এখন থান্ডারবার্ড আইকন প্রদর্শিত হয়
এটি নির্বাচন করুন এবং বাম মাউস বোতাম ছাড়বেন না
এটি লঞ্চারে ড্র্যাগ এবং ড্রপ করুন
এখন বাম মাউস বোতাম ছেড়ে দিন
এটি বন্ধ করতে দাশ হোম এ টিপুন
লঞ্চারে থান্ডারবার্ড আইকনের উপর টিপুন
থান্ডারবার্ড উইন্ডো প্রদর্শিত হয়
স্টুসেরনে আত জিমেইল ডট কম ইদ এর নীচে ইনবক্স এ টিপুন
লক্ষ্য করুন এখানে কয়েকটি ম্যাসেজ গাঢ়
এটি অপঠিত ম্যাসেজেস
গেট মেইল আইকনে টিপে গেট এএলএল নিউ মেসেজেস নির্বাচন করুন
আমরা জী মেল একাউন্ট থেকে ম্যাসেজ পাই
ধরুন ম্যাসেজগুলি সেন্ডার দ্বারা বাছাই করতে চাই
কলাম হেডিং ফ্রম এ টিপুন
এখন ম্যাসেজ বর্ণানুসারে শ্রেণীবদ্ধ হয়ে গেছে
এখন আবার ফ্রম এ টিপুন
এখন ম্যাসেজ বিপরীত বর্ণানুসারে শ্রেণীবদ্ধ হয়ে গেছে
এখন সাবজেক্ট দ্বারা শ্রেণীবদ্ধ করুন
এখন শুধু সাবজেক্ট এ টিপুন
এখন ম্যাসেজ সাবজেক্ট দ্বারা শ্রেণীবদ্ধ হয়ে গেছে
টিউটোরিয়ালটি থামিয়ে নির্দেশিত কাজ করুন
দাতে রিসিভড দ্বারা ম্যাসেজ শ্রেণীবদ্ধ করুন
ম্যাসেজ ট্যাগ করতে পারেন
যে ম্যাসেজ আপনি আবার খুলতে চান এইভাবে সহজে চিহ্নিত করতে পারেন
অনুরূপ ম্যাসেজ একসাথে একত্রিত করতেও ট্যাগ ব্যবহার করতে পারেন
একটি মেল গুরুত্বপূর্ণ রূপে ট্যাগ করতে ইনবক্স এ টিপুন প্রথম মেল নির্বাচন করুন
টুলবার থেকে তাগ আইকনে টিপুন এবং ইম্পোর্টেন্ট নির্বাচন করুন
মেলটি লাল রঙে প্রদর্শিত হয়
এখন নীচের প্যানেলে দেখুন
মেল গুরুত্বপূর্ণ রূপে ট্যাগ হয়েছে
ট্যাগ মুছে ফেলতে প্রথমে মেল নির্বাচন করুন
টুলবার থেকে তাগ আইকনে টিপে ইম্পোর্টেন্ট নির্বাচন করুন
ইনবক্সে প্রথম মেল ইম্পোর্টেন্ট রূপে এবং দ্বিতীয় মেল ভর্ক রূপে ট্যাগ করুন
ধরুন আমরা শুধুমাত্র ডান প্যানেলে ট্যাগ করা মেল দেখতে চাই
এটি করা কি সম্ভব হবে
তাড়াতাড়ি ফিল্টার করা এবং ম্যাসেজ দেখতে কুইক ফিল্টার টুলবার ব্যবহার করতে পারেন
ট্যাগ করা ম্যাসেজ দেখতে কুইক ফিল্টার টুলবারে ট্যাগড আইকনে টিপুন
শুধুমাত্র আমাদের দ্বারা ট্যাগ করা ম্যাসেজ প্রদর্শিত হয়
আবার ট্যাগড আইকনে টিপুন
এখন আমরা সকল মেল দেখতে পারি
মেসেজ থ্রেডস সম্পর্কে শিখি
ক্রমে বা বার্তালাপ রূপে প্রদর্শিত এই সম্পর্কিত ম্যাসেজকে মেসেজ থ্রেডস বলে
আমরা এর ব্যবহার একটি অবিচ্ছিন্ন প্রবাহে একটি সম্পূর্ণ বার্তালাপ রূপে জড়িত ম্যাসেজ দেখতে করতে পারি
এটি কিভাবে করি তা এখন শিখি
মেসেজ থ্রেডস আইকন প্রদর্শন করতে ইনবক্সের বাম কোণায় টিপুন
মেল বার্তালাপ রূপে প্রদর্শিত হয়
সম্পূর্ণ বার্তালাপ দেখতে করেসপন্ডিং থ্রেড এর আগে থ্রেডিং চিনহে টিপুন
সমগ্র বার্তালাপ ম্যাসেজ প্রিভিউ প্যানেলে দৃশ্যমান
থ্রেড ভিউয়ের বাইরে আসতে শুধু থ্রেড আইকনের উপর আবার টিপুন
এখন মেল ফোল্ডারে সংরক্ষণ করা এবং প্রিন্ট করা শিখব
এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে আমরা ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরি করেছি
একে সেভড মেইলস নাম দিয়েছি
প্রথম মেইল নির্বাচন করে সংরক্ষণ করুন
মেলে ডাবল ক্লিক করুন
এটি একটি আলাদা ট্যাবে খোলে
টুলবার থেকে ফাইল সেভ এএস এবং ফাইল এ টিপুন
সেভ মেসেজ এএস ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ডেস্কটপের জন্য ব্রাউজ করে সেভড মেইলস ফোল্ডার নির্বাচন করে সেভ এ টিপুন
ম্যাসেজ ফোল্ডারে সংরক্ষিত হয়েছে
সেভড মেইলস ফোল্ডারে যান
ডাবল ক্লিক করে এটি খুলুন
মেল গেদিত এ একটি টেক্সট ফাইল রূপে খোলে
এটি বন্ধ করুন
টেমপ্লেট রূপেও ম্যাসেজ সংরক্ষণ করতে পারেন
টুলবার থেকে ফাইল সেভ এএস এবং টেমপ্লেট এ টিপুন
টেমপ্লেটস ফোল্ডারে ম্যাসেজ সংরক্ষিত হয়
থান্ডারবার্ড বাম প্যানেলে টেমপ্লেটস ফোল্ডারে টিপুন
মেল নির্বাচন করে ডাবল ক্লিক করুন
এটি মূল মেলে সূচিবদ্ধ পূর্ণ সংযোগের সাথে টো এড্রেস ফীল্ডের সাথে পৃথক ট্যাবে খোলে
আপনি এখন এই মেলে সম্পর্ক যুক্ত করুন বা মুছুন এবং তা পাঠান
সাবজেক্টে 1 যোগ করুন
টেমপ্লেট বন্ধ করতে ট্যাবের উপরে বাম দিকে X আইকনে টিপুন
সেভ মেসেজ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ডন্ট সেভ এ টিপুন
এখন ম্যাসেজ প্রিন্ট করুন
ইনবক্স এ টিপে ডান প্যানেল থেকে দ্বিতীয় মেইল নির্বাচন করে তার উপর ডবল ক্লিক করুন
এটি একটি নতুন ট্যাবে খোলে
মুখ্য মেনু থেকে ফাইল এ গিয়ে প্রিন্ট নির্বাচন করুন
প্রিন্ট ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
আমরা এই মেল ছায়াচিত্র রূপে ওরিয়েন্টেশন এর সাথে আ4 শীটে প্রিন্ট করে এর দুটি কপি বানাবো
পেজ সেটআপ ট্যাবে টিপুন
পেপার সাইজ ফীল্ড থেকে আ4 নির্বাচন করুন
ওরিয়েন্টেশন ফীল্ডে সূচী থেকে পোর্ট্রেট নির্বাচন করুন
এখন জেনারেল ট্যাবে টিপুন
কপিস ফীল্ডে 2 লিখুন
প্রিন্ট এ টিপুন
প্রিন্টার সঠিকভাবে কনফিগার করা থাকলে মেল প্রিন্ট করা এখন শুরু করা উচিত
ডায়ালগ বাক্স থেকে প্রস্থান করতে ক্যানসেল এ টিপুন
মেইল ট্যাবও বন্ধ করুন
এখন ইয়াহু একাউন্টে একটি ভিডিও পাঠান
একটি নতুন ম্যাসেজ লিখুন
মেনু বারে রাইট এ টিপুন
নতুন ম্যাসেজ উইন্ডো প্রদর্শিত হয়
টো ফীল্ডে ইয়াহু আইডির প্রথম অক্ষর S লিখুন
ইয়াহু মেল আইডি নিজেই প্রবিষ্ট হয়ে যায়
সাবজেক্ট ফীল্ডে ভিডিও অ্যাটাচমেন্ট লিখুন
টুলবারে আত্তাচ এ টিপুন
আত্তাচ ফাইলস ডায়লগ বাক্স প্রর্দশিত হয়
ডেস্কটপ থেকে ভাট আইএস a স্পোকেন tutorialরার ফাইল নির্বাচন করুন
ওপেন এ টিপুন
ফাইল সংযুক্ত হয়ে গেছে এবং এটাচমেন্ট উপরে ডান কোনায় প্রদর্শিত হয়
এখন সেন্ড এ টিপুন
আমাদের ইয়াহু অ্যাকাউন্টে লগইন করি
এটাচমেন্টের সাথে ম্যাসেজ পেয়েছি
এখন ইয়াহু অ্যাকাউন্টটি বন্ধ করুন
উল্লেখ করার মত একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ পেতে পারি
কিন্তু ইনবক্সে অনেক মেল থাকায় এটি অব্যবস্থিত হতে পারে
থান্ডারবার্ড এরকম ম্যাসেজ সংগ্রহ করতে দেয়
প্রথমে আর্কাইভ সেটিংস যাচাই করতে হবে
বাম প্যানেলে স্টুসেরনে জীমেল একাউন্টে টিপুন
একাউন্ট এর নীচে ভিউ সেটিংস ফোর থিস একাউন্ট এ টিপুন
একাউন্ট সেটিংস ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
বাম প্যানেলে স্টুসেরনে জীমেল একাউন্টে টিপুন কপিস ফোল্ডার্স এ টিপুন
মেসেজ আর্কাইভস বিকল্প সক্রিয় হয়ে গেছে
এই বিকল্প ফোল্ডার নির্ধারিত করে
বিকল্প সক্রিয় না হলে কীপ মেসেজ আর্কাইভস বাক্স যাচাই করুন
আর্কাইভস ফোল্ডের ওন স্টুসেরনে আত gmailকম বিকল্পটি নির্বাচন করুন
ওক তে টিপুন
এখন এই জীমেল অ্যাকাউন্টের নীচে ইনবক্স এ টিপুন
তৃতীয় ম্যাসেজ সংগ্রহ করুন
ডান প্যানেল থেকে এটি নির্বাচন করে কনটেক্সট মেনুর জন্য রাইট ক্লিক করে আর্কাইভ নির্বাচন করুন
এখন ম্যাসেজ আর্কাইভ ফোল্ডারে স্টুসেরনে জীমেল একাউন্টের নীচে স্থানান্তরিত হয়ে গেছে
এটি ইনবক্সে আর প্রদর্শিত হয় না
থান্ডারবার্ডে ব্যবহৃত অ্যাকশন দেখতে আমরা এখন কি করব
এটি সহজ
অ্যাকটিভিটি ম্যানেজের থান্ডারবার্ডে সম্পন্ন অ্যাকশনসের সূচী প্রদর্শিত করে
মুখ্য মেনুতে টুলস এবং অ্যাকটিভিটি ম্যানেজের এ টিপুন
অ্যাকটিভিটি ম্যানেজের ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ইমেলের কার্যকলাপ দেখতে সূচী দেখতে পারেন
অ্যাকটিভিটি ম্যানেজের ডায়লগ বাক্স বন্ধ করুন
থান্ডারবার্ড উইন্ডোর বাম কোনায় লাল ক্রসে ক্লিক করে থান্ডারবার্ড থেকে প্রস্থান করুন
এই টিউটোরিয়াল আমরা শিখেছি লঞ্চার এ থান্ডারবার্ড শর্টকাট জোড়া
ট্যাগ ম্যাসেজেস কুইক ফিল্টার সর্ট এবং থ্রেড ম্যাসেজেস এছাড়া শিখেছি সেভ এএস এবং প্রিন্ট মেসেজেস ফাইল সংযুক্ত করা
ম্যাসেজেস আর্কাইভ করা অ্যাকটিভিটি ম্যানেজের দেখা
এখন নির্দেশিত কাজ
থান্ডারবার্ডে লগইন করুন
মেসেজ থ্রেড দেখুন
এটি সেভ এবং প্রিন্ট করুন
একটি ইমেল নির্বাচন করে কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন
এতে সকল বিকল্প যাচাই করুন
অ্যাকটিভিটি ম্যানেজের ডায়লগ বাক্স দেখুন
থান্ডারবার্ড লগআউট করুন
লগইন এর সময় অ্যাকটিভিটি ম্যানেজের ডায়লগ বাক্স আবার যাচাই করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিও টি ডাউনলোড করে দেখুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়
বিস্তারিত তথ্যের জন্য contactspoken tutorialorg তে মেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইপেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইপেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ